আম-রা একটি পাহাড়ি গুহা দেখতে পাচ্ছি।

মা বাইরে একজন ব্যক্তির পরে -এ-এ- গোলাপি জামা ভালো প্যান্ট দাঁড়িয়ে আছে এবং কিছু সংখ্য-অ-ক- চিয়ার বাইরে রাখা আছে মানুষের বসার জন্য ।